এই ঘোড়ার গাড়িটা খুবই সুন্দর লাগছে এটা কি রেল গাড়ি কি জানিনা এটা হয়তো মূর্তিতে বানিয়েছে বিল্ডিং -টাও খুব সুন্দর।

এই বিল্ডিং -টা মনে হচ্ছে একটা কোন শপিং মল হতে পারে । এই ঘোড়ার গাড়িতে অনেকেই আমি দেখলাম বিয়ে করতে যায় অনেকে দেখেছি খুবই সুন্দর লাগে ব্যান্ড পার্টি নিয়ে যায় । আরে বিল্ডিং -টা খুবই সুন্দর লাগছে যেরকম বিল্ডিং -টা খুবই সুন--

আপনি-ই এটা খুবই সুন্দর করে রে সাফ সূত্র করে রেখেছে এখানে।

এখানে দেখতে পাচ্ছি রাত্রে বেলা একটা ট্যাক্সি দাঁড় করানো আছে যত সম্ভব ট্যাক্সিটা মানে লোকজন কেউ নেই মানে দাঁড়ানো আছে স্রেফ মানে দাঁড় করানো আছে।

ওপারে একটা দেখতে পাচ্ছি ট্যাক্সি আছে তো ওখানে একটা লোকও দাঁড়ানো দাড়াইয়ে মানে দাঁড়িয়ে আছে হয়তো কারোর সাথে কথা বলছে ট্যাক্সি ওয়ালার সঙ্--।